তেইশ শে জানুয়ারি উনিশ চুরাশি সালে এবং কোদালিয়া এবং তার নিচেই দেখা যাচ্ছে ইটের তৈরি সাদা কালার এর রং করা মৈত্রীটি স্থাপন ।

এবং একটি লোক নীচে বসে আছে হয়তো তিনি গাড়ি ঠিক করছে এবং তার পা সামনেই একটি পালসার টু টোয়েন্টি দাঁড়িয়ে আছে এবং তার কালার রেড